এবং সেই বিল্ডিং -টি হলো একটি ব্যাংক যা এক্সিস ব্যাঙ্ক নামে পরিচিত এবং তার সামনে দিকে একটি মা লোক একটি বাইক -এ করে যাচ্ছে।

এ-ই ছবিটা দেখে বুঝা যাচ্ছে এটি হলো একটি নার্সিং হোম ।

এটা হল একটি নার্সিংহোম যেটা অস্থিত রয়েছে মালদায় এবং এটা মালদা ক্যান্সার ক্লিনিক।

আরো বিভিন্ন রকমের জিনিস --

এটা দে ছবিটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা স্টেডিয়াম এবং এটা তার আশেপাশেএ অনেক গাছপালা রয়েছে এবং উ সামনে দিকে বাচ্চারা খেলছে।